এটি পাঞ্জাব ন্যাশলাল ব্যাঙ্ক । এখানে অনেক মানুষ টাকা জমা ও টাকা তোলা ক তোলাতুলি করে।

আক ডেইরি মিল্ক -এর অনেক চকলেট রাখা আছে আর একটি এ.সি লেগা আছে।

এটি খুবই জিন ভালো সুন্দর জিনিস। ছোট্ট ছোট্ট নাচগানের উপর এতো আগ্রহ দেখে আমার খুবই ভালো লাগলো।

এটি একটি চিড়িয়াখানার ছবি এখানে অনেক হরিণ ঘোরাঘুরি করছে এটি চিড়িয়াখানার ছবি।